লিডিয়া এবং ব্যাবিলন জয় করেছিলেন এবং সাম্রাজ্যটি তার বিশাল সাম্রাজ্য পরিচালনার জন্য পূর্ববর্তী মেশোপটেমিয়ান সরকার ব্যবস্থার উপর নির্মিত হয়েছিল বর্ধিত বাণিজ্য এবং উন্নত কৃষি কৌশল সম্পদ বৃদ্ধি করেছে কিন্তু সামাজিক শ্রেণীর মধ্যে বৈষম্য বৃদ্ধি করেছে বাণিজ্য নেটওয়ার্কের কেন্দ্রে সাম্রাজ্যের অবস্থান তার বুদ্ধি ভিত্তিক এবং দার্শনিক ধারণা গুলি বিস্তৃতি অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং এর ধর্ম যদিও এটি নিজে থেকে খুব বেশি ছড়িয়ে পড়েনি, এটি পরবর্তী ধর্ম যেমন খ্রিস্টান, ইসলাম এবং ইহুদি ধর্মকে প্রভাবিত করেছিল রাস্তা নির্মাণের মাধ্যমে তারা তাদের জমি জুড়ে সরকারি আদেশ পাঠানোর ক্ষমতা এবং দ্রুত তাদের সামরিক বাহিনী মোতায়েন করার ক্ষমতা উন্নত করে সাইরাসের পুত্র ক্যান্ডিসে দ্বিতীয় মিশর জয় করেছিলেন যখন পরবর্তী সম্রাট দাঁড়িয়া দা গ্রেট সাম্রাজ্যকে সিন্ধু নধী নদী পর্যন্ত প্রসারিত করেছিলেন এবং সেই সময়ে বিশ্বের বৃহত্তম সাম্রাজ্য তৈরি করেছিলেন কিন্তু দাড়িউশ এবং তার পুত্র যার্কশেষ আমি গ্রিসে বিস্তৃত হতে ব্যর্থ হন পার্থীয়া আধুনিক ইরানের উত্তর-পূর্ব অংশে অবস্থিত একটি ইরানি সভ্যতা ছিল তাদের ক্ষমতা ছিল ভারী অশ্বারোহী বাহিনীর উপর ভিত্তি করে সামরিক শক্তি সংমিশ্রণের উপর ভিত্তি করে এবং

যা প্রায় একশো পঞ্চান্ন খ্রিস্টপূর্বাব্দের নিচ্ছাডেজ IA এর অধীনে বেশিরভাগ ফেলিউ ফেলিউটির সাম্রাজ্য জয় করেছিল নব্বই এবং চারশো আশি খ্রিস্টপূর্বাব্দের প্রচার আভিযান গুলি শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল আর্চমেনির রাজবংশ এবং সাম্রাজ্য তিনশো তিরিশ খ্রিস্টপূর্বাতে আলেকজান্ডার দা গ্রেট এর অধীনে চলে যায় এবং আলেকজান্ডারের মৃত্যুর পরে দুশো চব্বিশ খ্রিস্টাব্দে পার্থিয়ান সাম্রাজ্যের অবসান হলে শাসানির সাম্রাজ্য শুরু করে তাদের শাসকরা আর্চমেনি আর্চমেনিরদের বংশধর দাবি করেছিল এবং মেসোপটে সিটেল ফোনে সিটেলে ফোনে তাদের রাজধানী স্থাপন করেছিল তাদের সবচেয়ে বড় সামরিক সম্প্রসারণ ঘটেছিল সাপুড় এক এর অধীনে যিনি দুশো বাহাত্তর খ্রিষ্টাব্দে তার মৃত্যুর সময় তিনি রোমান সাম্রাজ্য বাহিনীকে পরাজিত করেছিলেন এবং শাসনিব এবং রোমান সাম্রাজ্যের মধ্যে একটি বাফার রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন পূর্বে সাইরাস এবং তার উত্তর সূরীদের দ্বারা শাসিত বেশিরভাগ অঞ্চল পেলিসি পেলিউসির রাজবংশ দ্বারা শাসিত হয়েছিল এশিয়া টাইম নিয়ে কিছু তথ্য আমরা এতক্ষণ বলছিলাম, এশিয়া টাইম হল একটি বিখ্যাত পত্রিকা সংস্থা আমরা এবার আগ্রা শহর সম্পর্কে কিছু তথ্য জানবো, আগ্রা ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের যমুনা নদীর তীরে অবস্থিত একটি শহর ভারতীয় রাজধানীর নয়া দিল্লির দক্ষিণ পূর্বে, রাজ্যে রাজধানী লক্ষনৌ থেকে প্রায় দুশো তিরিশ কিলোমিটার একশো চল্লিশ মাইল বা এবং তিনশো তিরিশ কিলোমিটার পশ্চিমে প্রায় এক দশমিক ছয় মিলিয়ন জনসংখ্যার মধ্যে এছাড়াও আগ্রা উত্তরপ্রদেশের চতুর্থ সর্বাধিক জনবহুল শহর এবং ভারতের তেইশ তম জনবহুল শহর ঐতিহাসিক কাল শুরু হয় আলেকজান্ডার লোডির শাসনামহলে শাসন আমলের কিন্তু শহরের স্বর্ণযুগ শুরু হয় মুঘলদের মাধ্যমে আগ্রা ভারতীয় উপমহাদেশ ঐতিহাসিক কাল শুরু হয় আলেকজান্ডার লোধীর শাসনা শাসনামলে কিন্তু শহরের স্বর্ণযুগ শুরু হয় মুঘলদের মাধ্যমে আগ্রা ভারতীয় উপমহাদেশ এটি ছিল প্রধান শহর এবং মুঘল সম্রাট বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর এবং শাহজাহানের অধীনে মুঘল সম্রাটের মুঘল সাম্রাজ্যের রাজধানী মুঘল সাম্রাজ্যের তার মুঘল শাসনের তার অধীনে আগ্রা শিক্ষা, শিল্প, বাণিজ্য এবং ধর্মের কেন্দ্র হয়ে ওঠে আগ্রার দুর্গ শ্রীকান্দ্রা এবং আগ্রার সবচেয়ে মূল্যবান

দিকে মুঘল সাম্রাজ্যের পতনের সাথে সাথে এই শহরটি এটি ধারাবাহিকভাবে প্রথমে মারাঠাদের এবং পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে পড়ে স্বাধীনতা র পর আগ্রা একটি শিল্প শহরে পরিণত হয় ফুট ওয়ার, চামড়া এবং অন্যান্য উৎপাদনের সাথে একটি ক্রমবর্ধমান পর্যটন শিল্পের সাথে বিকশিত হয়েছে তাজমহল এবং আগ্রা ফোর্ট ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান শহরটি হালকা শীত, গরম এবং শুস্ক গ্রীষ্ম এবং বর্ষা ঋতু দ্বারা চিহ্নিত করা হয় এর মোগলাই খাবারের জন্য বিখ্যাত আগ্রা দিল্লি এবং জয়পুরের সাথে গোল্ডেন ট্রায়াঙ্গেল টুরিস্ট সার্কিটের অন্তর্ভুক্ত এবং উত্তরপ্রদেশ হেরিটেজ আর্চ এবং লখনৌ ও বারানসি সহ উত্তরপ্রদেশের একটি পর্যটন সার্কিট আগ্রার নামকরণ হলো কিভাবে? সম্পর্কে কিছু তথ্য আগ্রা নাম কি বিভিন্ন বুৎপত্তি দ্বারা ব্যাখ্যা করা হয়েছে যার শবকটির সত্যতা নেই, সর্বাধিক অনুমোদিত একটি হিন্দি শব্দ আগর থেকে উদ্ভূত হয়েছে যার অর্থ লবণ পান, এটির নাম দেওয়া হয়েছে কারণ এই অঞ্চলের মাটি ক্ষারীয় আছে এবং লবন এখানে একটি বাস্পিভবনের মাধ্যমে তৈরি হয়েছিল অন্যরা এটিকে হিন্দু ইতিহাস থেকে উদ্ভিত করে উদ্ধৃত করে দাবি করে যে সংস্কৃত শব্দ আগ্রা যার অর্থ অনেক হ্রদ এবং ছোট বোনের মধ্যে প্রথম যেখানে কৃষ্ণ বৃন্দাবনের গোপিদের সাথে মিশেছিলেন অগ্রগণ অগ্র বন শব্দের অর্থ থাই গ্রোব জঙ্গল আগ্রা মুঘল আমলে আকবর বাদ নামেও পরিচিত ছিল এই নামটি সম্রাট শাহজাহান তার পিতাম হ আকবর কে দিয়েছিলেন তার সম্মানে এটি অনুষ্ঠিত হয় আগ্রা শহরের ইতিহাস সম্পর্কে কিছু তথ্য - প্রাক মুঘল যুগ আগ্রার দুটি ইতিহাস আছে, পূর্বে বা বামদিকে যমুনা নদীর তীরে প্রাচীন শহরগুলির মধ্যে একটি কৃষ্ণ এবং মহাভারতের কিংবদন্তির পনেরশো চার থেকে পনেরশো পাঁচ সালে শ্রীকান লোধি দ্বারা হারিয়ে যাওয়া এবং পুনরুদ্ধার করা হয়েছিল পনেরোশো আঠান্ন সালে আকবর কর্তৃক প্রতিষ্ঠিত দ্বিতীয় আধুনিক শহর মুঘলদের দ্বারা সম্পি নদীর ডান তীরে অবস নির্মিত এবং তাজ শহর বার তাজ শহর হিসাবে সারা বিশ্বে পরিচিত প্রাচীন আগ্রার ভিত্তির কিছু নিদর্শন এখনো বাকি আছে

এবং এটিতে সামান্য ঐতিহাসিক আগ্রহ আছে সতেরো দশকের ঐতিহাসিক আব্দুল্লাহ বলেছেন যে এটি সিকান্দার লোধির রাজত্বের আগের তিনি একটি এটি একটি গ্রাম ছিল মিঠুরাল রাজা আগ্রার দুর্গকে কারাগার হিসাবে ব্যবহার করতেন গজনীর মাহমুদ দ্বারা সাইটের অবস্থার অবনতি ঘটেছিল

স্বপ্ন দেখে আত্মসমর্পণ করেছিল যাপার যাইহোক মহম্মদ শহর লুণ্ঠন করতে এগিয়ে যান সিকান্দার মরিয়ম উদযামানির সমাধিটি মূলত চোদ্দোশো পঁচানব্বই সালের সুলতান সিকান্দার লোদী বাগানবাড়ী হিসাবে তৈরি করেছিলেন আগ্রার ঐতিহাসিক গুরুত্বের সময় হলো সিকান্দার লোদী

ঊনআশি থেকে পনেরো চোদ্দোশো উননব্বই থেকে পনেরোশো সতেরো আগ্রা পুনর্নির্মাণ করেন এবং এটিকে সরকারের কেন্দ্রে পরিণত করেন এবং জরিপ করা হয় এবং অবশেষে শহরের জন্য স্থান হিসেবে বাম তীর বা যমুনার পূর্বদিক নির্বাচন করা হয় যমুনার বাম তীরে আগ্রার রাজকীয় উপ

সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কেন্দ্রে পরিণত হয়েছে সুলতান শহরের উত্তর উপকণ্ঠে শ্রীকান্দ্রা গ্রাম প্রতিষ্ঠা করেন এবং চোদ্দোশো পঁচানব্বই সালে যেখানে সেখানে লাল বেলে পাথরের বারান্দাটি নির্মাণ করেন যা জাহাঙ্গীর দ্বারা এই একটি সমাধিতে রূপান্তরিত হয়েছিল এবং বর্তমানে আকবরের রানী মরিয়ম উদ জামানির সমাধী হিসেবে দাঁড়িয়ে আছে মুঘল আমল আগ্রার শহর ও দুর্গ একটি খোদাই শহরের স্বর্ণযুগ শুরু হয়েছিল মুঘলদের সাথে

সাম্রাজ্যের রাজধানী ছিল বাবর মুঘল রাজবংশের প্রতিষ্ঠাতা পনেরোশো ছাব্বিশ সালের পানিপথের প্রথম যুদ্ধে গোয়ালিয়ারের লোধি এবং তোমর পরাজিত করার পর তিনি আগ্রা দখল করেন আগ্রার সাথে বাবরের সম্পর্ক শুরু হয় পানিপথের যুদ্ধের পরপরই, তিনি তার পুত্র হুমায়ুন কে পাঠান যিনি বিনা প্রতিরোধে শহরটি দখল করেন গোয়ালিয় গোয়ালিয়রের রাজা পানি পথে নিহত হন আগ্রায় তার পরিবার এবং তার বংশের প্রধানদের রেখে যান হুমায়ুনের প্রতি কৃতজ্ঞতা যিনি তাদের সঙ্গে দারুন আচরণ করেছেন এবং লুন্ঠন থেকে তাদের বাঁচিয়েছেন তারা তাকে শ্রদ্ধার চিহ্ন হিসাবে প্রচুর

ভারতের প্রথম আনুষ্ঠানিক মুঘল বাগান এবং আরামবাগ ডিজাইন করেছিলেন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

কি খবর কেমন আছো? এই তো ভালো আছি তুমি কেমন আছো? এই তো ভালো আছি অনেকদিন পরে কথা শুরু হলো দেখা যাক ভাবছি। অনেকদিন পরে একটা ছুটি পেয়েছি লম্বা ছুটি পেয়েছি পাঁচ দিনের ছুটি কোথা থেকে চলো ঘুরে আসি।

কোথায় গেলে ভালো হতে পারে তোমার কোন idea আছে। পাঁচ দিনের ছুটি যখন নিয়েছ তো কোন সময় ছুটি নিয়েছো এটা। এই তো আছে সপ্তা খানিক পরে ছুটি টা নিয়েছি আর কি এর মর্ধে একটা চিন্তা করতে হবে যে কথাই যাওয়া যেতে পারে বা ticket ও তো করতে হবে তারজন্য একটা সময় দেখেছি মাজখানে। তো ভালো পাঁচ দিন জং ছুটি নিয়েছো আমি তাহলে ছুটি তা নিয়ে নিবো ওই সময় ও পাঁচ দিনের জন্য ভালো একটা জায়গা আছে খুবই বাড়ি সামনে খুব বেশি দূরে না। সেটা তোমার ঝাড়খন্ড। ঝাড়খন্ড এ ওখানে ঘাটশিলা আছে তোমার রাচি আছে। ওখানে কি কি ঘুরা জায়গা আছে তোমার জানা আছে। হ্যাঁ তোমার ঝাড়খন্ড এ ঘাট শিলা ওটা তো খুব সুন্দর জায়গা তুমি ওটার নাম শুনেছ। হম এমনি কি করে যেতে হয় জানা আছে কোনো দ্যাখো তোমার হাওড়া থেকে train আছে express আছে। তুমি ওখান থাকে হাওড়া চলে এলে। না হলে আমি এখন থাকে আমার নিকটবর্তি station পাঁচ কোয়া চলে গেলাম ওখানে train বা express ধরে যেতে পারবো। তাও মনে হয় আহ ছ, থাকে আট ঘন্টা মনে হয় সময় লাগে। হয়তো বা রাতের train উঠলে ভালো হবে কোনো না যদি পাঁচ দিনের ছুটি হয় তাহলে।

হ্যাঁ ঠিকই বলেছ। বেশি train এর মূল্য কম সামনে ওটা তো চলো ঝাড়খণ্ড এই ঘাটশিলা ছিল খুব ভালো কেননা সুবর্ণা রেখার তীরে এই শহর তো অনেক গুলো জায়গা আছে। এখানে তোমার কমকরে হলে দশ, বারো, টা আছে যেখানে তোমার cover করতে করতে চলে যাবে তো তিন। দিন এখানে ঘুরে নিবো তো বাকি দু, দিন অন্য কোথাও ঘুরে নিবো। আহ ঘাট শিলা তে তিনদিন ঘুরা যাবে আর রাঁচি শহর টা তে একদিন ঘুড়া যাবে আর আস্তে তো time লাগবে আর বাড়ি তে আসে একদিন race নিলে ভালো হয় সেই হিসেবে সেইরকম ভাবে একটা tour set করলে ভালো হয়। হ্যাঁ চলো তাহলে তোমার family আমার family আমাদের ছেলে মেয়েদের নিয়ে চলো একদিন ঘুরে আশা যাক। হম আর হাওড়ায় তোমার আস্তে কতক্ষন লাগে। না আমার তো হাওড়া যাবার প্রয়োজন নেই তোমাকে হাওড়া আস্তে হবে আমের তো এই দিক দিয়ে তো train চলে যাবে তো আমাকে পাঁচ কুয়া তে train ধরলে চলবে। না এমনি।

তোমার এখানে অনেক গুলো জায়গা মর্ধে fast হলো তোমার ফুল ডুঙরি টিলা যে টা তোমার station থেকে তিন কিলোমিটার দূরে হাইওয়ে আছে তার side অবস্থান করে। শুনে ছি আবার নাকি অনেক রকম ঝর্ণা ও রয়েছে আর রাঁচি তে তো অনেক রকম ঝর্ণা ও রয়েছে আমার এক colleague গাছে আহ বললো যে ওখানে নাকি সুন্দর সুন্দর পাহাড় রয়েছে আবার ঝর্ণা ও রয়েছে। ঝর্ণা তে আবার চান ও করা যাচ্ছে। হ্যাঁ ঝর্ণা ওখানে অনেক গুলো আছে ওখানে দু তিন টি তোমার water falls আছে যাই মর্ধে তোমার অন্য তম তোমার অন্য তাম হচ্ছে dharamgiri falls ওর পশে একটি কালী মন্দির আছে। ওখানে তোমার tacking hiking করা যাই কিন্তু তোমার রাস্তা টা একটু খারাপ ওটার সমস্যা হবে না পাথর এর পথ তো। হম সেটা তে কোনো অসুবিধা হবে না যে হেতু thatting ব্যাবস্তা রয়েছে হম family নিয়ে যাচ্ছি ছোট খাটো একটু হাত চলা করা করলে একটু ভালো হবে। একটু পাহাড় এ উঠতে পারলে ভালো হবে। হ্যাঁ সুদু পাহাড় না এখানে তোমার গুড়িদি লেগ আছে। যে তা তোমার উত্তরে ছ, কিলোমিটার যেতে হবে তোমার চার পাশে শাল কীলানী বন দিয়ে ঘেরা। তোমার এ খানে। বনে জঙ্গল এ আনন্দ পাহাড় নদি সবই পাবে এখানে। বা বন তাহলে একটা picnic এর ব্যাবস্তা করা যাই এখানে সেখানে সেই রকম চান জানা থেকে থাকে আগে কেউ গিয়েছে নাকি সেই রকম একটা চেনা জানা পাওয়া যাই তাহলে সেখানে picnic করা যাবে নিশ্চয় আসে পাশে picnic sport ও থাকবে যে হেতু বন রয়েছে। হ্যাঁ তুমি যেহেতু বললে সন্ধে বেলা এখানে এখান থাকে রওনা দিবে। তো সন্ধে বেলা train ধরে আমরা ওখানে পরে দিন ভরেদিকে পৌছালাম তো ওখানে গিয়ে তোমার clinic করে নিবো এর জন্য আলাদা করে hotel বা কিছু কিনে খাবার দাবার করার প্রয়োজন নাই। হি যদি চেনা জানা থাকে hotel যেহেতু call করে নেবো আগেই hotel এর জন্য ব্যাবস্তা করব নিশ্চয় hotel থাকে Information দেবে কি করে কি পাওয়া যাবে।

সাঁওতাল উপজাতি দেড় তোমার এখানে boating হয় খালা হয় এবং সাঁওতাল দেড় এখানে মেলা বসে ভালো ওখানে খুব সুন্দর সন্দর যাই গা আছে। এখন তো আর সেই রকম মেলা দেখা যাই না আর সেই ছোট বেলাই মেলা দেখে ছিলাম মেলা তে কত কিছু পাওয়া যাই কিনতে পাওয়া যাই বাচ্চারাযেহেতু যাবে মেলা টাকে উপভোগ করবে তারাও দেখতে পাবে মেলা তা কি রকম হয়।